অনেকগুলো গরবাড়ি ও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো সাইকেলও দেখতে পাওয়া যাচ্চে ।

অনেকগুলো গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি সাইকেল -এর দুকান রয়েসে।

আরো অনেকগুলো বাতিও দেখতে পাওয়া যাচ্ছে।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

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ছোটো একটি ছড়া রয়েসে।

অনেকগুলো স্কিন লাগানো রয়েসে সেই স্কিনের পাশে আরো একটি জায়গার মধ্যে কী দিয়ে যেন খুব সুন্দরভাবে একটি গেট তৈরি করা রয়েসে।

এখানে অনেকগুলো উপরের দিকে লাইট জ্বলিতেসে।

আরও অনেকগুলো বাটির মইধ্যে তরকারিও দেখতে পাওয়া যাচ্ছে।

কয়েকটি টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে।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

অনেকগুলো পোস্টারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরের মধ্যে অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো মানুষ এই জিনিসপত্রগুলো কি কি যেন করিতেসে আরেকজন মানুষ সামোনে দাঁড়িয়ে রয়েসে।

অনেকগুলো টেবিলও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি গর রয়েসে ।

এই ঝর্না দিয়ে জল পড়িতেসে।

সেই সিঁড়ির মধ্যে একজন লোকও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরগুলোর মইধ্যে একটি খালি জায়গা রয়েসে সেই জায়গার মইধ্যে দুটি বাঁশের উপর দিকে কি যেন বেঁধে রাখা আসে

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি মোমবাতি জ্বলিতেসে।

এই দুকানের ভিতরে অনেকগুলো ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো বাইদ্যযন্ত্রও দেখতে পাওয়া যাচ্ছে।

এই এ_টি_এমের বাহির দিকে উপরে একটি পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে সেই রাস্তার উপর দিকে অনেকগুলো বিদ্যুতের তারও দেখতে পাওয়া যাচ্ছে।

সে আসমানটি দেখতে খুবই সুন্দর।

সেই ঘরের বাহির দিকে উপরে একটি লাইটও লাগানো রয়েসে।

আরো অনেকগুলো ফুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে দু তিনটি বাইক রয়েসে।